এখানে দেখতে পাচ্ছি একটি মার্কেট মার্কেট -এ প্রচুর লোকজন ভিড় করে দাঁড়িয়ে--

এবং পেছনে একটি দরজা জানলা খোলা রয়েছে ।এবং পিছনে আরও গাড়ি রয়েছে।